ঘুরগা ই ঘুরগা

হ্যাঁ তাইতো না বললে কি করে চিনবি?

সুদীপ সুদিপরাও পরশু কলকাতা গিয়েছে

হ্যাঁ ওই দুপুর দিকে গিয়েছে হ্যাঁ বেরোতে গিয়েছে দুপুর দিকে গিয়েছে আমরা জানি না আমি office এ ছিলাম কখন গেছে কে জানে ইয়াকুব phone করছে বলছি কোথায় আছিস বলছে এইতো কলকাতায় এসেছি বেরোতে আমি বলছি এখন কোথায় আছিস বলছে park এ এসেছি eco-park park ঘুরছিল তখন রাতের বেলায় ঘুরেছিল রাত আটটার সময় করেছিল phone বলছে এইতো আমি park এ আছি এখন

আমরা আজ তাহলে রামপুর দিয়ে এইতালি দিয়ে ওইতালি চলে যাব হ্যাঁ? হ্যাঁ আমরা ঘুরতে এসেছি আমরা motorcycle এ যাব। হ্যাঁ হ্যাঁ ওরা ট্রেনে গিয়েছে। motorcycle এ তো খানিক পয়সা লাগবে তেল ফেল ভরতে হবে এক KG তেলের দাম একশো তিরিশ টাকা না কত লিচে এখন হ্যাঁ তিন চার KG প্রায় হয়ে যাবে কিছু লাগতে পারে এক দু KG লাগতে পারে। হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ নিয়ে নেব ওতো extra না হলে বোতলে হ্যাঁ বতলে ভরে নিয়ে যাব নিয়ে ইতে ওই সেই ই থাকে না motorcycle এর সব

Toolbox

আর যদি লাগে তাহলে ওখান থেকে বাইর করে ভরে লোবো আর যদি না লাগে আবার ফেরত দিয়ে দেবো দোকান ওয়ালের

সেক্ষুন যেটা হবে ওটা থুয়ে দোবো তাহলে কালকে মনে করছি যে ই যাবো ভাংলা বাংলাদেশ বুলিনাই রে ভালা ভাংলা হ্যাঁ ভাংলা গোপালপুর চিনিস তো গোপালপুরে একটা নদী আছে ওই নদীটায় ওইখানে আবার ওইটা তো bridge হবে ভালো তো নতুন bridge এবার হয়েছে। সেদিনকে গিয়েছিলাম তা pilar টিলার পুতছিল তো ঢালায় ফালায় করছিল সব করছিল এখন প্রায় হয়ে যাবে bridge ওই নতুন bridge দেখতে যাব থাকবে হ্যাঁ হ্যাঁ ভেঙ্গে গেছিল আবার নতুন করে বানাইছে তো side bridge side দিয়ে যাওয়া লাইগে বাঁশের bridge দিয়ে দিছে বাঁশের পাটা দিয়ে হ্যাঁ হ্যাঁ যাওয়া হবে এই জন্যে motorcycle যাওয়া যাবে না হেঁটে যাওয়া হবে ওইপার Bridge টা bridge টা তো প্রায় ভেঙে গেছে মানে এখন জল আছে তো তাই ঢালাই ঘিরে চলছে আমি রাখছিলাম video করে হ্যাঁ ওখান দেখে চলে আসব bridge টা নতুন হয়ে গেছে তো bridge টা

উম ওইটাও বেশ বড় আছে অনেক বড় হ্যাঁ এখন হচ্ছে জল হয় তালিয়ে না motorcycle যদি নদী motorcycle এই যাওয়া হয় নিচের দিকে যা হয় না।

জল নাই জল না জল থাকলে bridge করবে তাহলে জল নাই তো তাই জন্য এখন থেকে বানিয়েছে bridge টা জল হলে তখন bridge আনা হবেনা হম আর ভাঙ্গার bridge টা তো নতুন হয়েছে এখন নতুন হয়ে আছে মানে, এক বছর এক বছর হয়ে গেল bridge টা পুরো ভাঙ্গার এখন ওখানে তো সব ওইখানে সব উৎসব তুৎসব তো হয় তখন যায় ওখানে সব দিঘার নামে

সেই ঈদ হয় না ঈদ ঈদ বুইলেন না ঈদ মোবারক সেই সময় বিকেল বিকেলের দিকে প্রচুর লোক এইল ওখানে হ্যাঁ ঠিক আছে তাহলে

আমি আজকে আমার school জীবনের অভিজ্ঞতা নিয়ে বলার জন্যই প্রস্তুত হয়েছি আমার school জীবনে অনেক রকম ছোট বড়ো মেশানো অভিজ্ঞতা হয়েছে তো সেগুলোই আর কি school এ যে আমরা কেমন জীবন কে জীবনে প্রাধান্য দিয়েছিলাম সেগুলোই আর কি বলবো বলে ভেবেছি তো school প্রথমেই বলি school আমার জন্যে একটা মন্দির বলেই first এ আমরা মানি কারণ সকাল বেলা প্রার্থনা থেকে নিজেকে চেনা থেকে নিজেকে প্রমান করার মতো জায়গা সেটি হচ্ছে একটি school নিজে আমাকে আমি কি সেটা চিনতে সাহায্য কিন্তু আমার school ই করেছে তা আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা কিন্তু আমার school এর জন্যই শুধুমাত্র মজা আর বন্ধুত্ত্ব এবং সমস্ত খেলাধুলা এবং পাঠক্রমের সিদ্ধি নয় বরং এটি আমাকে আমার আগ্রহ ফিরে পেতেও সাহায্য আমি কোনদিকে গেলে আমার আমি অনেক বড়ো জায়গায় পৌছাতে পারবো কেউ অনেক অনেক অনেক ভাবে ভূমিকা রাখবে হম অনেক কিছু ভাবেই school এ বিভিন্ন রকম জিনিসপত্র হতো বিভিন্ন রকম উম আমি আঁকা আঁকতে পারি কিনা আমি বিভিন্ন রকম উম

কোনো একটি প্রতিযোগীতায় normally নিজেকে দিয়ে দাড় করাতে পারি কিনা লেখালিখি করতে পারি কিনা কবিতা লিখতে পারি কিনা গল্প লিখতে পারি কিনা তারপরে আমি কোনো বাচ্চা কে পড়াতে পারি কিনা কারন পড়াশোনা মনে হচ্ছে দেওয়া হয়েছে যখন আমরা উম উম হচ্ছে আহ class এ উঠে ছিলাম তখন আমাদেরকে শিক্ষক দিবস এ কত রঙ ফলে তাতে আমি অভিজ্ঞতা করেছি যে আমি এই শিক্ষক হতে পারবো কিনা সে অভিজ্ঞতা করেছি তারপর আরও মজার গল্প বলি আগে school এ না উম সেখানেও তো কিভাবে জিনিস বিক্রি করা হয় নিজের হাতে তৈরী করে বা কিছু খাবার বানিয়ে সে একদম করা হত যেখানে অনেক বাচ্চারা নিজের হাতে খাবার তৈরী করে নিয়ে আসত র সেদিন কে বাচ্চারা হত হচ্ছে দোকানদার র বাবা মা দের ঢুকতে দিতো school সেদিন কে ওরা হত হচ্ছে কিনা ক্রেতা ওরা ওরা এসে বলতো এটার কত দাম এটা কত টাকা দিয়ে কিনবো আমরা অনেক কিছু খাবার বানিয়ে নিজে নিয়ে যেতাম বা কিছু জিনিসপত্র বিক্রি করতাম মানে খুব মজার ছিল সে এক তারপরে উম এটা ছাড়া হচ্ছে কিনা মানে খেলাধুলা হত অনেক রকম খেলাধুলা থেকে আমাদের উম মেরুদন্ড খেলাধুলা হত মানে

এভাবেই ভবিষ্য কি প্রমান করা জায়গা দিতো সেটি কিন্তু তখন আমাদের কিছু লাভ না হলেও আজ জীবনে কিন্তু আমরা অনেক লাভ পাচ্ছি আমি যেহেতু একটি সরকারি school এ পড়েছি তো আমি যে ছেলেটা আহ সরকারি school তা যেহেতু পুরো ভারতের সরকারি school এ পড়েছি মানে আমি কেন্দ্রীয় বিদ্যালয় তে পড়েছিলাম তা সেখানে আরকি অনেক জায়গায় অনেক রকম জায়গা থেকে বাচ্চারা একটা school এ পড়তে আসে কারণ ওখানে যারা হচ্ছে সঙ্গ তাদের বাচ্ছারা আসে যারা আরও অনেক অন্যান্য হয়তো যারা কাজ করে তাদের বাচ্ছারা আসবে আরকি পড়তে তো ওখানে বিভিন্ন রকম বাটি shopping মধ্যে shopping machine তাদের কে আমরা নিজের মতো আপন করে নেওয়া কিভাবে করতে হবে

দাও আসেনি নিশ্চয় তাদের বিচার কিরাম ভাবে করছো হাবভাব ওরকম ভাবে বিচার করে না না তো ওই জন্য হচ্ছে কি না সেটা হয়তো আমরা করেছি তাড়াতাড়ি শিখবে সেটিও ছাড়া হয়তো অনেক কথা তাদের খাবার দাবার যেমন হতো তেমন ভাবে তারা হচ্ছে কিনা

কেমন আর কি তারা আর কি বিভিন্ন রকমের খাওয়ার বানাতে পারতো তাদের বাচ্ছা কেমন সেই গুলো আর কি আমরা অনেক কিছুই শিখেছি ওখান থেকে তারপরে school জীবনের পর collage আহ সত্যি যাওয়া হয় কিন্তু উম হচ্ছে কি মানে school জীবনে হচ্ছে যেটা সেই বন্ধুত্ব আমরা যেটা সত্যি কথা বলতে বড়ো বিদ্যালয় তে পাই না তো আমার জীবনের অভিজ্ঞতা বলেছি বারো বছরের বন্ধুর জন্যে সত্যি কিন্তু এখনো সেটা রয়ে যায় অনেক ভালো ভাবে রয়ে যায় আর এখনো রয়েছে আমাদের সাথে তাছাড়াও আর কি school জীবনে একটা ছোট্ট অভিজ্ঞতা বলি মানে আমি হচ্ছি কিনা আমার খুব মজা হয় এটা ওটা গল্প করেছি আমি যখন class এ পড়তাম তখন একটা কিনা আমাদের হতো হচ্ছে তুমি যেমন সেখানে আর কি ছেলে ছিল না মাদারটেরিজা ঠিকাছে ও ওখানে মাদারটেরিজা সাজার জন্যে মানে আমি বাড়ি থাকে তো খুব আরকি হুম শিখে গিয়েছিলাম কিভাবে কি বলবো কিভাবে মাদারটেরিজাকে বোঝাবো সবাইকে কি ছিলেন উনি কি করেছিল সবকিছু পরেছি তো বা এবার ভাগ্যক্রমে আমি কিছু হতে পারিনি মানে আমি এক দুই তিন এর মধ্যে হতে পারিনি সবার আমার উহ মানে , মানে আমার যে আমি যে পড়াশোনা করেছিলাম আর কি সবার এতো ভালো লেগেছে মানে সব উম শিক্ষকরা আমাকে নিশ্চই আলাদা করে তারা Gift মানে তারা আমাকে একটি উহ কিছু দিয়েছিলো আরকি তো মানে সেই টা আহ আমার কাছে অনেক বড় ছিল মানে আমি এক দুই তিন না হয়েও আমি আলাদা করে জিনিস পেয়েছি কারোর কাছ থেকে মানে এটা আলাদাই আমার কাছে সত্যি কথা বলতে তো এটা একটা অভিজ্ঞতা তারপরে আমার আরও অনেক ছোট বড় অভিজ্ঞতা আছে কিন্তু আমার এটা আর কি শ্রেষ্ঠ অভিজ্ঞতা ছিল আর এখনো আমার এই জিনিস তা মনে আছে আজ কত বছর আগেকার জিনিস এটা তো আ সবাই আমাকে খুব খুব বলেছিল তারপর থেকে ওই মাদার টেরেসা কে আমাকে সব জায়গায় হতে বলা হত অনেক যখন হচ্ছে কিনা বড় বড় যখন পরীক্ষা হতো আমাদের school এই পরীক্ষা হতো school কে পরীক্ষা দিতে হতো তখন আমার ওরা সাজিয়ে দাড় করিয়ে আমাক ওরা মানে দিয়ে বলাতো মানে আমি ওদের হয়ে বলতাম school এর হয়ে দাড়াতাম school এর হয়ে যেতাম একটা আলাদাই একটা মজা ছিলো তারপর school জীবনে শিক্ষকদের কাছ থেকে যা যা আমরা পেয়েছি কারণ আমি

কিছু একটা শিখি তো সেটা আর কি একই রকম ধরণ টা তার ধরন টাই আমরা শিখছি কিন্তু এখানে এক দু বছরের মধ্যে মধ্যে খালি এদিক ওদিক তারা চলে গেছে আবার নতুন নতুন শিক্ষক আসছে আমি যে এতো কিছু শিখতে পেরেছি মানে সত্যি কথা মানে আলাদাই আরকি অভিজ্ঞতা একজনের অন্য রকম ধরণ আর একজনের অন্য রকম ধরণ একজন একরকম ভাবে শেখাচ্ছে তার কদিনের মধ্যে কিনা আরো হয়তো ভালো এই শেখাই মানে জায়গাটা সত্যি আমার কি খারাপ কিন্তু ভাবতেও পারি নি পড়তেও পারি নি হয়তো পড়তেও পারতাম না তারপর হচ্ছে কিনা মানে আমি সত্যি কথা বলতে school এ খেলাধুলা তো হতোই কিন্তু আমি ওই বুদ্ধির খেলা গুলোই বেশি যেতাম বা করতাম মানে আসলে আমার অতটা আহ হচ্ছে কিনা দৌড়া দৌড়িতে আমার অত মন ছিলো না তার জন্যে আমি এগুলো করতাম না কিন্তু ব্যাপারটা হচ্ছে আহ অনেকেই কিন্তু বেশ ভালো খেলাধুলা করতো তারা কিন্তু কিছু জন তাদের মধ্যে কিন্তু আজ খুব বড়ো খেলোয়াড় ও হয়েছে সেটাই আর কি মানে গর্বের বিষয় আমার school এরও সেটা

আমি কবে বড় হব কবে এই যোগ্য কবে কি হবে আর কি কবে হচ্ছে কিনা আরও বড় হব অন্যান্য জিনিস দেখবো চাকরি করবো কিন্তু আজ মনে হয় যেন school জীবনে ফিরে গেলেই বেশ ভালো হতো ওই দিনগুলো ওই মানে সত্যি শেষ দিনের বলেনা চোখের জল বেরিয়েছিল ওই শেষ দিন কে যতই চোখের জল সবার এসেছিল কিন্তু আজও তারা বন্ধু রয়েছে কিন্তু ওই দিনগুলো তো আর ফিরে পাবোনা না এটাই হচ্ছে খুব কষ্ট হয়

ওহ আচ্ছা

কি অবস্থা তোমার? এইতো ভাল আছি, তুমি কেমন আছো?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 বাহ ভালই কেমন কেমন চলছে তোমার পড়াশোনা? আমার পড়াশোনার কথা আর বলো না। অনেক অনেক অনেক চাপের মধ্যে আছি এবং একটু আসলে সময় নিজের জন্য সময় বের করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এত পড়াশোনার চাপ। তোমার কি অবস্থা? আমি যতদূর জানি তুমিও তো university তে ভর্তি হয়েছো। কিন্তু তোমার university তেও ভর্তি হওয়ার পরে তোমার সাথে আর কোন যোগাযোগ হয়নি। অনেক লম্বা একটা বিরতির পর আবার কথা হচ্ছে একটু আগে তোমার কথাই শুনি। কোথায় কোন বিষয় নিয়ে পড়াশোনা করছ বা কোন বিষয়টি পড়ছো?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 সে জন্য আর কি অনেক কষ্টে তোমার number খুঁজে বের করেছি, তোমার সাথে কথা বলার জন্য। আছি এই চলছে আর কি? জানোই তো আহ public এ অনেক চেষ্টা করলাম হল না। আর private এ পড়ার পড়ার মতো এত ability নেই। সে জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গিয়েছি marketing বিষয় এর উপরে। বাহ বাহ marketing বিষয়ের উপর পড়ছো। তো তোমার তো আসলে আহ HSC, SSC ছিলই এই ব্যাবসায় শিক্ষার উপর তাই তো? আচ্ছা আচ্ছা। না আমি আসলে ব্যাবসা শিক্ষার ব্যাপারে খুব একটা জানি না। কারণ আমি তো আসলে ব্যাবসাই শিক্ষার প্রতি মানে ব্যাবসাই শিক্ষায় পড়াশোনা করি নি। আমি বরাবরই বিজ্ঞানের ছাত্রী। আহ ছোটবেলা থেকেই বিজ্ঞানে পড়াশোনা করে এসেছি এবং পরবর্তীতে যখন আহ আমার উচ্চশিক্ষার জন্য সময় চলে আসলো, তখন আমি আসলে আহ একটু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 Marketing তোমার marketing সম্পর্কে একটু বল আমাকে। marketing নিয়ে যেহেতু আমার খুব একটা বেশি ধারনা নেই। marketing বিষয় টা কেমন? আর এখানে আর কি কি ধরনের পড়াশোনা করানো হয়? বা কোন বিষয় গুলোর প্রতি কোন বিষয় গুলো নিয়ে আর এই subject টা সাজানো হয়েছে? এই বিষয় গুলো একটু আমাকে জানাও। আমি খুবই আগ্রহী তোমার marketing বিষয় নিয়ে জানতে। যেহেতু ধর তোমার আহ commerce বা ব্যাবসাই শিক্ষা নিয়ে পড়া তো এখানে আশি শতাংশই থাকে হচ্ছে গণিতের বিষয় গুলো বুঝতে পারছো? তো সেখানে আহ আগে তো যখন আহ

যখন intermediate এ গেলাম মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিকে তখন এলো accounting এর যে হিসাববিজ্ঞানের part ছিল দুইটা তারপর finance আসলো। তারপর ছিল অর্থনীতি ছিল বা economics যেটাকে বলে। মানে এই ধরনের টুকিটাকি অনেক ইয়াটিয়া ছিল। কিন্তু এখন honours এ আসার পরে এগুলা এগুলা এই মানে একদম সং~ সংক্ষিপ্ত Finance department র subject আছে। তারপর accounting department র কিছু subject আছে। এছাড়া পরিসংখ্যান department র আহ কিছু subject আছে। তারপরে আবার ইংলিশ বল তারপরে আহ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 আচ্ছা আচ্ছা তুমি যেগুলো বললে আরকি সেগুলো তো বুঝলাম। এগুলো সব সব বিষয়ের প্রতি তবে marketing টা আসলে কিসের উপর বেশি জোর দেওয়া হয়? Marketing বিষয়টা ব্যাবসাই শিক্ষার কোন কোন কোন বিষয়টা? হ্যাঁ বাজারজাতকরণ। এটাই আমি জানতে চাচ্ছিলাম যে, বাজারজাতকরণের বিভিন্ন দিকগুলোর প্রতি বিস্তারিতভাবে আর কি এই subject এ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

আহ economics department এর subject আছে তারপরে হচ্ছে আহ accounting department এর subject আছে। মানে সবগুলো সঙ্গে সঙ্গে আরকি পুরা বিষয়টা। আচ্ছা আচ্ছা বেশ তাহলে তো উম ভালোই হয়েছে তুমি তোমার তোমার তো নিশ্চয়ই পছন্দের একটা বিষয়। তাহলেতো তুমি এই marketing টা নিয়ে পড়াশোনা করার প্রতি আগ্রহী হতে না? তো তোমার কি? না তাহলে আসলে আমি আমার বরাবরই আমার ইংরেজির প্রতি ঝোক ছিল বেশি। আমি চেয়েছিলাম যে, ইংরেজির বিষয়টি নিয়ে পড়াশোনা করব। কিন্তু ভাগ্য সহায় হয়নি, আর কি? এই জন্যই এই subject নিয়ে পড়া। এটাও অনেক ভালোই অনেক পছন্দের এখন হয়ে গেছে। এখন পড়তে পড়তে এখন এটাও মনে হয় অনেক আহ কাছের। হ্যাঁ তাহলে তো সেই পছন্দের বিষয়ই হয়ে গেল আগে হোক বা পরে হোক।

বা কোন একটা ব্যবসা দাঁড় করানোর আহ পরিকল্পনা আছে কিনা? যেখানে তুমি তোমার marketing র দক্ষতা টা কাজে লাগাতে পারবে। নাকি তুমি চিন্তাই করছে চাকরি চাকরির দিকে চলে যাবে? আসলে আমার commerce নেয়ার পেছনে উদ্দেশ্যই ছিল ব্যাঙ্কে job করা। ঐতো তো সেখানে আহ public এ পড়াশোনার জন্য মানে chance এর জন্য অনেক আহ পরিশ্রম করলাম কিন্তু হলো না। এরপর এই ব্যাপারে honours করতেছি করে যাচ্ছি দেখি আহ এরপরে third year এ তো মানে কিছু কিছু বিসিএস এর জন্য আর কি আহ পড়াশোনা শুরু করেছি। এরপর এটা এটা নিয়ে আগানোর ইচ্ছা। হ্যাঁ ব্যবসার তেমন ঝোঁক নাই job এর প্রতি চাকরি বাকরি যেই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 আর তুমি কোন subject এ পড়ো? আমার আমি আসলে জানিনা?

আমার খুবই ভালো লেগেছে যে তুমি এটা আগে থেকেই নিজের চিন্তা ভাবনা টা ঠিক করে রেখেছো। কারণ দেখা যায় যে, আমাদের আহ

তো আর কি এই বিষয়টা যে তুমি দূরে রেখেছ পরবর্তীতেও ধরে রাখবে সেটা। সেটা তোমার কথা শুনেই বুঝতে পারলাম এবং তোমাকে এর জন্য শুভকামনাও জানাই। আর আমার বিষয়ে জানতে চেয়েছিলে যে, আমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করছি? আমি পড়াশোনা করছি আসলে ICT বিভাগের ICT বিষয় নিয়ে। তুমি তো জানোই এখন সারা বিশ্বই তথ্যপ্রযুক্তিতে কতটা উন্নত বা কতটা এগিয়ে গিয়েছে। তো বাংলাদেশ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

আহ আশা করছি এই বছরই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, যেহেতু আমি একেবারে শেষ বর্ষে আছি। তো ওই তো ICT বিষয়টা নিয়ে এখন বর্তমানে আমি আহ বলব।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 যদি হচ্ছে আমি একটু আহ সরকারি চাকরির বাজার টা দেখি তাহলে হ্যাঁ এটা তো নিশ্চয়ই নিঃসন্দেহে খুব ভালো একটা ভালো একটা সিদ্ধান্ত হবে তবে আহ এই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 বেশিরভাগ মানুষের তো আমি অবশ্যই চেষ্টা করব সেদিকে যাওয়ার সে দিকে গেলেতো ভালোই হবে ভালোই হতো। তবে আহ যদি সেটা না হয় আমি চিন্তা করেছি যে, বিভিন্ন private company গুলো আছে multinational company গুলো আছে, হ্যাঁ? তো সেখানে আমি আরকি চেষ্টা করবো আহ আমার career টাকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং পরবর্তীতে শুধুমাত্র বাংলাদেশেই নয় বাংলাদেশের বাইরে ও যেন আমি আমার দক্ষতাটাকে কাজে লাগাতে পারি এবং বাংলাদেশের বাইরেও যেন আমি আমার পরিচয় টাকে একটা ভালো স্থানে তুলে ধরতে পারি এবং আমার দেশকে আমি আহ ভালো মতো ভালো মত প্রচার করতে পারি দেশকে আমি দেশের কথা সবাইকে জানাতে পারি পুরো বিশ্ববাসীর কাছে। সেই চেষ্টাটা আমার থাকবে এই ICT র মাধ্যমে যে হতো এখন পুরো বিশ্বটাই আহ একটা কি বলবো? আধুনিক বিশ্বে পরিণত হয়েছে। হ্যাঁ technology র technology র সময়ে এখন তো আহ খুবই দ্রুত সবকিছু হচ্ছে, তাইতো? technology র উদ্ভাবন আরকি দিনদিন নতুন মাত্রায় আহ বেড়ে চলেছে তো সেইখানে নিজেকে যদি সেই বিশ্বের সাথে তাল মিলাতে হয়।

বিভিন্ন computer এর যে আহ সাধারণ জ্ঞান গুলো থাকে। এই বিষয়গুলো আসলে আমার মনে হয় যে, প্রত্যেকটা শিক্ষার্থীর জানা থাকা উচিত যাতে পরবর্তীতে এসে যখন চাকরি জীবনে বা কোন একটা ব্যবসা শুরু করবে তখন তাকে বিপদে পড়তে না হয় এবং কোন প্রকার সম্মুখীন হতে না হয়। এটা খুবই জরুরী আমি বলে মনে করি। তোমার কি মনে হয়? তুমি কি তুমি কি এই বিষয়টার সাথে একমত? আমি আমি যে ICT বিষয়ে বললাম এবং প্রত্যেকটা শিক্ষার্থীর যে জানা জরুরী এই বিষয়টা?

যেহেতু এখন technology র অধীনে চলে যাচ্ছে সবকিছু প্রত্যেকটা বিষয়। দিন দিন দিন যত যাবে দিন যত আগাবে এই বিষয়গুলো আরও আহ clear হবে পরিষ্কার হবে আর আহ দেশ মানে বিদেশ সব জায়গায় এগিয়ে যাচ্ছে এই technology অধীনে যেয়ে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকব? সেজন্য আমাদের জানা উচিত এই সম্পর্কে জ্ঞান থাকা উচিত আমি মনে করি। তুমি যে দিকে এগিয়ে যাচ্ছে আসলে আমি মনে করি একদম স্বয়ংসম্পূর্ণ একটা সিদ্ধান্ত তোমার অনেক ভালো সিদ্ধান্ত।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 Digital ভাবেও তুমি আহ দক্ষতাটা দেখাতে পারো। আহ তুমি নিশ্চয়ই digital marketing এর নাম শুনেছো বা digital marketing সম্পর্কে জানো হ্যাঁ? ঐতো শুধুমাত্র আমরা যে ICT বিষয়ে computer নিয়ে ঘাটাঘাটি করলাম, হ্যাঁ এমন এমন বিষয় না? আরো অনেক বিস্তারিত আহ বিষয় গুলো আছে এখন দেখবে যে, প্রত্যেকটি জিনিসই এই অন্তর্জালের সাথে সংযুক্ত কোনো না কোনোভাবে। তো তুমি কি এই এই আহ মানে Computer ধরনের বিষয়ের প্রতি কোন course করেছো কিনা? বা হচ্ছে তুমি কোন কিছু শিখেছ কিনা? আমি এই digital marketing এর উপর একটা course করেছি। তো course করেছো তো course টা করতে তোমার কেমন লেগেছে? বা কি মনে হয়েছে এটা কি সহজ বা অন্যদের ক্ষেত্রে তুমি কি বলবে? সহজ আহ সহজ কঠিন ব্যাপারটায় যাচ্ছি না আসলে। কিন্তু আমি অনেক কিছু শিখতে পেরেছি এটা বলব। অনেক কিছু জানতে পেরেছি। আহ মানে

হ্যাঁ হ্যাঁ আসলে যখন তুমি এই বিষয়গুলোর প্রতি খুঁটিনাটি

আসলে পরবর্তীতে খুব বেশ ভালো একটা কাজ দেবে। আর এখন থেকেই তুমি এই চর্চাটা রাখ তোমার কিন্তু পরবর্তীতে যখন পড়াশোনা শেষ হয়ে যাবে তখন যখন তুমি কোন একটা জায়গায় আবেদন করবে চাকরির জন্য সেখানে কিন্তু তোমার এই যে সাধারণ জ্ঞানটা বা এই যে তুমি এই কোন একটা আহ বিষয়ের ওপর তুমি আলাদা করে সময় দিচ্ছো এই জ্ঞান টা কিন্তু তোমার বেশ কাজে লাগবে। সেটা তোমার চাকরি পেতে বা মানুষের সাথে যোগাযোগ যোগাযোগের যে বিষয়টা সেখানে আর কি তোমাকে খুব বেশ বড় একটা সাহায্য করবে।

হ্যাঁ তুমি এই বিষয়টার চর্চাটা ভালোমতো চালিয়ে যাও আমি বলব, হ্যাঁ? হ্যাঁ অনেকগুলো ব্যাপার আসলে জানতে পারলাম আপনার সাথে কথা বলে অনেকদিন পর অনেক ভালো লাগলো। আপনি মাঝে মাঝে অবশ্যই অবশ্যই অবশ্যই বলব তোমার আহ তোমার সাথে কথা বলে আমারও ভালো লাগলো এবং তুমি কিন্তু অবশ্যই তোমার এই যে যে কাজ গুলো করছ সেগুলো চালিয়ে যাবে কেমন আজকের মত আসি তাহলে?

ভালো থাকবেন।

ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন?

জ্বি আলহামদুলিল্লাহ ভালো সীম ভাইয়া আমরা কথা বলবো আহ Sports নিয়া আর কি খেলাধুলা বিষয় আর কি কথা বলব জ্বি ভাইয়া বলেন জ্বি হচ্ছে হ্যাঁ আসলে আপনার আহ কোন খেলা সবচেয়ে বেশি প্রিয় আর কি? আমার তো এখন আপনার বর্তমানে ফুটবল খেলা বেশি পছন্দ করি ফুটবল খেলা চেয়ে আমার কাছে প্রিয়

আমি হচ্ছে সব সময় আর্জেন্টিনা support করি আর্জেন্টিনা দল কে আমার অনেক favourite তো সে ক্ষেত্রে আমিই সব সময় আর্জেন্টিনা কে support করি